এখানে কপি আছে বেগুন আছে টমেটো আছে লঙ্কা আছে।

লরি দাঁড়িয়ে আছে এটা মনে হয় অনেক মাঝ রাত্তিরের একটা ফটো ।

গলায় হেড ফোন ঝুলছে ।

জায়গাটা পুরো ফাঁকা ভালো লাগছেনা দেখে। একটু লোকজন থাকলে জমজমাট থাকলে ভালো লাগতো

এটা মনে হচ্ছে একটা স্কুল - এর একটা কোনো স্পোর্টস টাইপ -এর হচ্ছে ।

সাইড -এ একটি বড় গাছ একটি লোক --

ওপারে দুটি বাচ্চাও স্নান করছে দেখা যাচ্ছে। ওপারে অনেক কটা লোক আছে-এ।

ও অনেক জনে প্রণাম করছে। ম আ মসজিদ -টাও খুব সুন্দর লাগছে দেখে ।